আলাজো হুম দেওয়া আছে প্রত্যেক গিলিস খুব সুন্দর ভাবে দেওয়া আছে--

এখানে দেখতে পারছো একটা হলুদ কালার কি সুন্দর ঘর আছে--

নিজের- হুম বা কোনো মেশিন -এর হুম ব্যবস্থা করেছিলাম কোনো যেনো নিজের--